বৃষ্টির কালার হল হোয়াইট অ্যান্ড ব্লু ।

আমরা দেখতে পারছি এখানে একটি সংগঠনে অনুষ্ঠান চলছে।

আমরা দেখতে পারছি এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে কাজ করছেন।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বুক সেন্টার আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে দুটি বাক-বাইক রাখা আছে।

আমরা দেখতে পাচ্ছি বাইকটির সামনে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটির কালার হল হোয়াইট এন্ড রেড এন্ড ইয়োলো অ্যান্ড রেড ।

এরপর আমরা দেখতে পারছি এখানে একটি দেওয়ালে চারটি টি_ভি লাগানো ফু ছে--

আমরা দেখতে পারছি সিলিংগুলোর কালার হোয়াইট এবং ব্লু কালারের আছে।

আমরা দেখতে পাচ্ছি শোকেসটির ভিতরে বেকরি আইটেম ।

অনেক ধরনের বীচকুট রাখা আছে।

আমরা দেখতে পারছি পুকুরটির পিছনে একটি আয়রনের বেরিগেট আছে।

আমরা দেখতে পাচ্ছি এটি একটি স্টেশন চত্বর।

আমরা দেখতে পাচ্ছি একানে একটা পুরোনো গর আছে।

আমরা দেখতে পারছি একটি টেবিল এবং একটি চেয়ার রাখা আছে।

আমরা দেখতে পাচ্ছি ওয়ালটির পাশে আটটি দুধের প্যাকেট রাখা আছে।

আমরা দেখতে পারছি বিল্ডিংটির নীচে তিনটি দুকান আচে যাদের মদ্যে দুটি খোলা আছে একটি বন্দ আছে।

আমরা দ্যাখতে পাচ্ছি যে দুটো দুকান খোলা আছে একটি ব্যাটারি শপ একটি খাওয়ার হোটেল ।

স্কুলটির কালার হল গ্রিন অ্যান অরেঞ্জ এবং আমরা দেখতে পারছি পুষ্কণির --

তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি টাওয়ার আছে।

এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় গাছপালা আছে।

ওয়ালের পেছন দিকটা একটা পাওয়ার সাপ্লাই হাউস আছে।

এবং আমরা দেখতে পারছি এখানে একটি ক্রেন দিয়ে লোহার কিছু জিনিস উঠানো হচ্ছে।

এবং ক্ল্যান টির কালার হল ইয়েলো হোয়াইট এন্ড ব্ল্যাক ।

আমরা দেখতে পারছি এখানে একটি অনেক সুন্দর রোড আছে।

ইস্কুলটির কালার হল ইয়েলো এবং রেড ।

আমরা দেখতে পারছি একানে একটি বিল্ডিং এর ছাদ ঢালাই চলছে।

আমরা দেখতে পারছি এখানে অনেকগুলো রড ফেলিয়ে দেওয়া আছে।

দেখতে পারছি এখানে একজন ব্যক্তি কাজ করছেন।

আমরা দেখতে পারছি এটি হলো একটি কার শোরুম ।

আমরা দেখতে পারছি এখানে একটি টেবিল রাখা আছে।

আমরা দেখতে পারছি তিনটি চেয়ার আছে এবং চারটি কম্পিউটার তিনটি ইউ_পি_এস আছে।

আর ভিতর দিকটা অনেক সুন্দর আছে।